হাসপাতালের সামনে একটি এম্বুলেন্স রাখা আছে।

একটি মানিপ্লান্টের গাছ দেখতে পাচ্ছি।

আমরা এই ছবিতে একটি পুরোনো দিনের বাড়ি দেখতে পাচ্ছি।

দূরে একটি চেয়ার দেখতে পাচ্ছি।

আশেপাশে অনেক গাছপালা দেখা যাচ্ছে।

বাসের পাশে কিছু যাত্রীরা দাঁড়িয়ে আছে।

মাঠের পাশে একটি লাল পতাকা দেখা যাচ্ছে।

মাঠের মাঝখানে কিছু লোক দেখতে পাচ্ছি।

আমরা এই ছবিতে একটি দোকান ঘর দেখতে পাচ্ছি।

আমরা এই ছবিতে একটি ছোট দোকান দেখতে পাচ্ছি।

এখানে বিভিন্ন ধরনের ছোট ছোট গাছ ফুল দেখতে পাচ্ছি।

আমরা এই ছবিতে একটি বিরিয়ানির দোকান দেখতে পাচ্ছি।

এখানে অনেকগুলি ছোটো বড়ো পাথর দেখা যাচ্ছে।

মন্দিরটি সাদা রং দিয়ে তৈরি।

টেবিল -টি লাল বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজানো।